এটা একটা পার্কে এর ঢোকার সামনে রাস্তা থেকে দেখা যাচ্ছে পার্কে -এর গেট টাইপ এর চারদিকে সবুজে ঘেরা রাস্তাটা লাল আকাশটা আকাশী রঙের আকাশ ।